ক কলেজ থেকে স্টুডেন্টস -রা আসে নিজের এক্সিবিশন করার জন্য।

এই ছবিটাতে যেরকম আমরা সবাই দেখতে পাচ্ছি এটা এস.বি.আই -এর একটা ব্রাঞ্চ রয়েছে এস.বি.আই যেটা আমরা ফুল ফর্ম -এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলি তার স্টেট ব্যাঙ্ক ই-কর্নার -এর একটা অফিস খুলেছে এখানে এই ব্রাঞ্চ -এ যেটা থেকে যেটাতে আমরা গিয়ে একটু হেল্প নিতে পারি।

যেরকম আমরা লাইটিংস -গুলো দেখছি এ বিয়ে বাড়িটা অনেকই সুন্দর।

এই ছবিটাতে যেরকম আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা একটা পাহাড়ি এলাকা আছে যেখান থেকে ছবিটা তোলা হয়েছে।

অনেক গুলো গাছ রয়েছে দূর-দূর অনেক পাহাড় রয়েছে যেখানে আমরা ঘুরতে যেতে পারি নিজের ফ্যামিলি ট্রিপ -এ বা নিজের বন্ধুদের সাথে একটা ছোট ট্রিপ -এ।

যেরকম ফার্নিচার আর যেরকম ক্লিনলিনেস সেই রুম -টা দেখাচ্ছে।

আর অনেক ভালো করেই গেট -টা সাজানো হয়েছে তো আমরা বুঝতে পারছি। এটা মুসলিমদের একটা মসজিদ বা পুজো করার জায়গা যেখানে ওরা এসে এখানে পুজোটা দেয়।

আর এই টা হচ্ছে একটা অনেক বড়ো মন্দির। যেখানে লোকরা এসে পুজো করছে।

এই ছবিটাতে যেরকম আমরা সবাই দেখতে পাচ্ছি একটা লোক হোয়াইট শার্ট পরে দুপুর বা বিকেল বেলার দিকে ব্রিজ -এ দাঁড়িয়ে ফটো তুলছে। ব্রিজ -টা আমরা দেখতে পাচ্ছি গঙ্গা-আ আছে নিচে।

এই ছবিটাতে যেরকম আমরা দেখতে পাচ্ছি এটা ক্যাফে কফি ডে ।